কিছুটা দূরে অনেকগুলোয় গাছ ঘেরা এবং তার পিছনে একটি পাহাড় সমেত দেখতে পা--

আমার সামনে একটি বা-বাড়ি দেখতে পাচ্ছি সে বাড়িটা সাদা কালার -এর এবং সামনে দুটো হাতি রইছে হাতির ওপর একটি গামলা রয়েছে গামলার ও।

বাঁ দিকে একটা ব্ল্যাক কালারের ঘুমটি দেখতে পাচ্ছি দোকান--

এখানে কিছু লাইট দেখতে পাচ্ছি এবং দোকানদানি রইছে ।

সামনে গোলাপ ফুল আছে। প্লাস্টিক দিয়ে গাঁদাফুল রাখা আছে। দুটি লোক ফুলি করছে এবং সাইড এ একটা ঠেলাগাড়ি আছে ।

বড় একটা গাছ দেখতে পাচ্ছি আর কিছু লোহা পার্টস আছে সে লোহা পার্টস -এর কালার হচ্ছে গেরুয়া ।